দোকানের টে আ সামোনের টেবিলের মইদ্যে রাখা আসে একটি ক্যালকুলেটর এবং অনেকগুলো বই খাতা।

এই সোবিটির মইধ্যে দেখা যাচ্ছে যে একটি রাস্তার মইধ্যে দুটি বাইক রয়েসে এবং একটি লাল রঙ্গের গাড়ি যাচ্ছে।

বউ উপরের দিকে বিদ্যুতের তার প্রবাহিত হচ্চে এবং একটি পিএইচইও দেখতে পা--

এই সবিটির মদ্যে দেখা যাচ্ছে যে কী যেন এক অনুষ্ঠান চলতেসে।

গেইটের বাইরে এবং ভিতরে অনেক ছোট বড় গাস রয়েসে যেগুলি দেখতে অনেক সুন্দর লাগসে।

ভিডিকন যেটি রয়েসে সেটির সামোনে একজন ব্যক্তি বাইক নিয়ে দাঁড়িয়ে আসে।

আমনের দিকে অনেক গাসপালা রয়েসে যেটি দেখতে অনেক সুন্দর লাগতাসে।

উঁচু উঁচু টিলার মধ্যে অনেকগুলা সবুজ রঙ্গের বড় বড় গাস বিক্য রয়েসে যেগুলি দেখতে অনেক মনো সুন্দর লাগসে।

চাটের বাটিকির মইধ্যে উপরদিকে পেঁয়াজ এবং একটি চামচ রয়েচে যেটি খেতে অনেক সুস্বাদু হবে মনে হচ্ছে।

পিসনে আরও তিন চারজন ব্যক্তি একসাথে দাঁড়িয়ে গল্প করসেন।

জন ব্যক্তি উনাদের সামনে ফ্ল্যাটের মইধ্যে বসে আছেন এবং দেওয়ালের মধ্যে একটি টিভিও রয়েছে।

এই ছবিটির মইধ্যে দেখতে পাচ্ছে যে দুই তিনটি দোকান রয়েছে।

ঢালাইয়ের মেশিন রয়েছে ঢালাইয়ের মেশিনের মইধ্যে সামনে থেকে পাথর দিচ্ছে মেশিনটির মইধ্যে--

একটি সিঁড়ি রয়েসে যেটির মইধ্যে মশলা নিয়ে উপরে আসছেন।

সোলার -এর সামনে নীচের দিকে একটি রাস্তা রয়েছে যার মধ্যে একটি ট্রাক দাঁড়িয়ে আসে।

আরও দুইজন ব্যক্তি পাথরের উপর বসে কি যেন একটা করতেসেন।

এই ছবিটির মইদ্যে দেখা যাচ্চে যে একটি কোলা জায়গার মইদ্যে অনেকগুলা মানুষ একসাথে বরফের মইদ্যে গোরাফেরা করচে ।